ছবির মধ্যে নানা রঙ্গের পশু দেখা যার।

ছবির মইদ্যে ভিন্ডিও আসে দেখা যার।

এই সবির মধ্যে দোকান দেখা যার।

বড় বড় গাসও আসে দেখায় যার ই সোবির মইদ্যে।

ডাসবিনও আসে একটা দেখা যার ।

ছবির মদ্যে গিরিলও দেখা যার।

ছোট ছোট ঘাসও আছে দেখা যার এই ছবির মইধ্যে ।

বস্তাও আসে দেখা যার ই সবির মধ্যে।

বেত দিয়া বানানি ঝুড়িও আসে একটা দেখা যার।

সবির মইধ্যে বেজান লেচু দেখা যার।

কয়েকটা সেয়ার আসে দেখা যার সোবির মদ্যে ।

ছবির মদ্যে এই জায়গাটা খুব সুন্দর দেখা যার।

এই ছবির মইদ্যে সাইকেলও আসে দেখা যার ।

কারেন্টের বোর্ডও দেখা যার এই ছবির মইদ্যে।